ফটোটি দেখে মনে হচ্ছে এইটি মেঘলা ওয়াদারে -এ ফটোটা তোলা। ফোটোটির সামনে একটি বাড়ি আছে।

হসপিটালটির মাথায় একটি ক্রস চিহ্ন ও দেয়া আছে একটি বড়ো গেট দেখতে পাওয়া যাচ্ছে ফটোটি দিনের বেলায় তো--

ধান আ ঝাড়া হচ্ছে বাছাই হচ্ছে। এইগুলো-ও কে বস্তায় ভর্তি করা হবে। সাইড -এ অনকে গাছপালা আছে। একটি ট্রাক্টর দাঁড়--

ওয়ার্ডড্রপ আছে দেয়ালে চুল কার্টিং এর পিক দেয়া আছে একটি ব্রেঞ্চ দেয়া আছে।

এ দেখে যত সম্ভবত হসপিটাল ।

আ-আ কেউ উলের কাজ শিখছে কেউ সেলাইয়ের কাজ শিখছে। এইখানে উল দেখতে পায় যাচ্ছে। সুই দেখতে পাওয়া যাচ্ছে।